বইবার সোফা র সেট এখানেও আছ --

সামনে মানুষ দেখা যাইতাসে আর একটা বোর্ড টোড লাগানি আসে।

সাম রেসলের ফিসোনে একতা পুকুর দেখা যাইতাসে পুকুর আসে।

ওয়ালে এক এম পেটিএম করিয়া লেখা আছে।

আর পাহাড়ের উপরে গাছ টাছ সব আছে।